এবং ছেলেগুলোর হাতে অনেকগুলো ফ্ল্যাগ রয়েছে এর সামনের দিক দিয়ে পুরুষ রয়েছে।

এখানে অনেকগুলো বাক্স দেখা যাচ্ছে যেখানে অ্যা অ্যা অনেক কালারিং বাক্স রয়েছে যেখানে--

সামনে অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে গাছপালা দেখা আঃ দেখা যাচ্ছে সুন্দর ডিজাইন করা ফুল দেখা যাচ্ছ --

কয়েকটি টেবিল দেওয়া আছে জিনিসগুলো সারি সারিবদ্ধভাবে সাজানো রয়েছে।

এখানে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে যেখানে যেটি প্রাকৃতিক পরিবেশে রয়েছে এর সামনের দিকে অনেকগুলো গাছ রয়েছে এবং একটি মাঠ রয়েছে এর চারপাশে পরিবেশে একটি দোতলা আ আ একটি বাড়ি দেখা যাচ্ছে যা খুবই সুন্দর লাগছে ও মানে--

এটি একটি কোন পূজা হবে হয়তো এখানে মানুষ এ্য-এ্য-এ্য সকল মানুষ পূজা অর্চনা করছে এখানে অনেক--

যা প্রাকৃতিক পরিবেশ রয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগছে।

এখানে অনেকগুলো সামনের দিক দিয়ে উম বাইক দেখা যাচ্ছে এন্ড যেগুলো--।

এখানে অনেকগুলো উম আসুস কোম্পানির এবং বিভিন্ন কোম্পানির হুম উম জিনিস স্পিকার দেখা যাচ্ছে উম উম উম--

উম বিভিন্ন কাজ করছে দূরে বড় বড় বিল্ডিং দেখাচ্ছে অনেকগুলো রড দেখা যাচ্ছে।

উম এবং অনেকগুলো উহম উম বাঁশের তৈরি জিনিসপত্র দেখা যাচ্চে রঙের।

মনমুগ্ধকর পরিবেশ একটা রাস্তা রয়েছে যা যা দিয়ে মানুষ যাচ্ছে।